এবং অনেকটা বালির স্থুপ দেখা যাচ্ছে | পাথর দেখা যাচ্ছে| টিন শুদ্ধ বাড়ি দেখা যাচ্ছে এবং কিছু রোড দেখা যাচ্ছে।

বিল্ডিং টির সামনে দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে রাস্তায় সাদা বর্ডার করা এবং দুটি নোংরা ফেলার জিনিসও দেখা যা--

ছবিটিতে একটি গিটার দেখা যাচ্ছে এবং গিটারের দুপাশে দুটো টব রয়েছে। টবগুলি সাদা কালার দিয়ে রং করা এবং--

একটি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এবং একটি গেট ও দেখা যাচ্ছে। গেট টি খয়েরী কালার দিয়ে রং করা এবং কিছু বাইক ও স্কুটিও ও দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি পরিস্তু জলের ছলকা দেখা যাচ্ছে এবং একটি কালো কালারের জলের ড্রামও রয়েছে এবং ড্রামের সাথে একটা পাইপ লাগানো রয়েছে ।